ঘরটি উপরে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি।

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি।

আমি একটি ঘর দেখতে পাচ্ছি।

আমি কিছু প্যাকেট দেখতে পাচ্ছি।

এটি একটি মেডিকেল শপের ছবি।

আমি একটি সমুদ্র দেখতে পাচ্ছি।

কেবিনের মধ্যে ছিল চেয়ার টেবিল ।

আমি একটি মন্দির দেখতে পাচ্ছি।

ঘরের উপরে প্লাস চিহ্ন ছিল।

আমি একটি ফ্যাক্টরি দেখতে পাচ্ছি।

আমি একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

সামনে দুটি ঘর দেখতে পাচ্ছি।

বাঁশ ও টিন দিয়ে তৈরি ঘরটি।

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি।

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি।

আমি একটি পাখা দেখতে পাচ্ছি।

আল কিচু প্যাকেট দেখতে পাচ্চি।

একটি বড়ো নদী দেখতে পাচ্ছি।

কালো একটি বাইক দেখতে পাচ্ছি।

আমি একটি ঘর দেখতে পাচ্ছি।

এখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

অনেকগুলো লোক দেখতে পাচ্ছি আমি।

আমি একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি।

আমি একটি ঘর দেখতে পাচ্ছি।

একটি গাড়ি দেখতে পাচ্ছি আমি।

আমি একটি ঘর দেখতে পাচ্ছি।

আমি একটি জলাশয় দেখতে পাচ্ছি।

আমি একটি শোরুম দেখতে পাচ্ছি।

বড় একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

এই ছবিটি একটি স্কুলের ছবি।

একটি কাচের বাক্স দেখতে পাচ্ছি।

অনেকগুলি লোক দেখতে পাচ্ছি।

এখানে একটি প্যান্ডেল দেখতে পাচ্ছি।

দুর্গা মায়ের মূর্তি দেখতে পাচ্ছি।

এখানে কিছু চেহার দেখতে পাচ্ছি।

এখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

এখানে একটি রোড দেখতে পাচ্ছি।

এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছি।

গাড়ির মদ্যে কিছু বক্স দেখতে পাচ্ছি।

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি।

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি।

এটি ছিল একটি লাইব্রির ছবি।

আমি একটি ঘর দেখতে পাচ্ছি।

আমি একটি শোকেস দেখতে পাচ্ছি।

আমি একটি ঘর দেখতে পাচ্ছি।

আমি একটি ঘর দেখতে পাচ্ছি।

এখানে একটি লোক দেখতে পাচ্ছি।

এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছি।

এখানে একটি স্কুটি দেখতে পাচ্ছি।